এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি পোস্টার দেখতে পাচ্ছি যেটি কুচবিহারের শাখা।

আমরা এখানে একটি এইচ_ডি_এফ_সি ব্যাঙ্ক দেখতে পাচ্ছি।

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শাড়ির দোকান।

ছাত্রদের ইউনিফর্ম রেড কালার -এর এবং শার্ট হোয়াইট কালার -এর।

এটা পুরোটাই দেখা যাচ্ছে এটা অনেকদিন পুরোনো।

তার উপরে একটি এল_ই_ডি ঘড়ি রয়েছে।

তিনি একটি ব্লু অ্যান্ড হোয়াইট কালারের প্যান্ট পড়েছে।

পিংক কালারের একটি চাদরের মত গায়ে দিয়েছি।

পিছনটা খুব সুন্দর ভাবে মেশিন দিয়ে কাটা হয়েছে।

জলের চারপাশে ডেকোরেশন করা হয়েছে।

যেখানে থাকা যায় এ ও সেটার নাম হচ্ছে এমবাজি আর খাওয়ার জন্য রেস্টুরেন্টের নাম হচ্ছে--

আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সেলুন দোকান।

ভেতরেও অনেক টেবিল রয়েছে আমরা দেখতে পাচ্ছি।

রাস্তায় অনেকগুলো গাড়ি বাইক দাড়ানো রয়েছে।